এখানে একটি দোকান ঘর দেখা যাচ্ছে.

বিভিন্ন কালারে ম্যাট বিছানো আছে .

এখানে তিনটি ফ্যান আছে চারটি জানালা আছে।

এখানে দেখা যাচ্ছে একটি ক্লাস রুম ।

ও-এখানে রয়েছে ছ জন লোক এবং উপরে একটি লাইট রয়েছে .

রাস্তার ডানপাশে রয়েছে অনেকগুলি গাছগাছালি .

এখানে দর্জন লোককে দেখা যাচ্ছে.

লোকগুলি নানা রঙের পোশাক পরে আছে।

উপরে অনেক রান রঙ্গের কাপড় রয়েছে .

এখানে দেখা যাচ্ছে একটি জুয়েলারি দোকান.

দেখা যাচ্ছে ছেলেটি যে ফাইবটি জলটি দিচ্ছে এই ফাইবটি কালো রঙের।

মলটির ওপরে অনেকগুলো লাইট আছে .

দেখা যাচ্ছে তার সামনে একটি রাস্তা এবং রাস্তার সামনে একটি বাইক ।

এই টিফিন হাউস এ রয়েছে একটি এ_সি এবং কয়েকটি ফ্যান লাগানো।

রুমের মধ্যে রয়েছে একটি টি টেবিল এবং চারটি সোফা .

এখানে ফল গুলি হল বেদানা কলা আপেল আঙ্গুর।

এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাইক এবং অনেকগুলো লোককে ।

এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা .

এখানে দেখা যাচ্ছে একটি ধাবা.